ও তো কিসের যায় ওটা? বাসে? না না হেঁটেই যাওয়া যাবে. ও আর বাস এ গেলে but অটোতে গেলে আরেকটু তাড়াতাড়ি হবে. তাইতো? কটায় opening time কটা থেকে?

ও আর close? close এমনি employee র জন্য তো মনে হয় ছটা সাতটা অবধি এমনি আমার মতো থাকে ওখানে আমার মা তো নটা দশটার সময় আসে. সেটা ঠিকই, পুরোটা বন্ধ হবে তালা চাবি দেবে.

বল কেমন বুটিক সম্পর্কে একটু বল. কেমন লাগছে বুটিক নিয়ে? আমি আর কি বলবো, করে তো মা, ভালোই.

starting? মানে ষষ্ঠীর দিন open করলি? হ্যাঁ ও~ ওরকমই হবে হয়তো. আমার ঠিক মনে নেই. ও তুই তো ছিলি না?

অঃ কি কি বিক্রি হচ্ছে তোর মায়ের বুটিকটা এখন? দেখো অতটা আমি জানি না সব মা ই জানে details এ অতো তো আমাকে বলে না আমি ওইসব দিকে ধ্যান ও রাখি না মা এইসব দেখাশোনা করে আমি এখন শুধু আমার পড়াশুনা নিয়ে আছি. আর কিছু নিয়ে জানি না আপাতত. ও আমার তো এখন শাড়ি ব্লাউজ আছে হয়, উম মানে পুজোর টাইমে একটু বেশি sell থাকে এখন আর একটু কমে গেছে এখন সব কিছুরই sell একটু কমে গেছে না. সে তো অবশ্যই পুজোর সময় তো একটা বিশাল রোজগার করেছে. কি? হ্যাঁ...

হুম. আরে না. আমিও এই যখন ঘুম থেকে উঠবো. উঠে তুই phone করেছিস. অনেকদিন পর কথা হচ্ছে ভালো লাগলো. তোমার কোনো business plan আছে নাকি?

কিছু কিছু করছো নাকি এখন college এর পর? না basically তো, আমি তো ও বাবার যে দোকানটা, সেই দোকানটাতেই বসি. এবার এখন বাবার দোকানটাতেই বসে দশটা থেকে যাই. দশটা থেকে যাই, আর দুপুরবেলা দুটোর সময় আঁ tiffin টাইম হয় আঁ সব employee রাও যায়. মানে দুজন ছাড়া সবাই যায় দুটোর সময়. কখনো দুটোর সময় যায় ওরা এলে. ওরা ওদের একটা থেকে টিফিন টাইম হয়. দুটো পর্যন্ত. এবার আমি ক~ দুটো থেকে তিনটে পর্যন্ত break নি. আমি ওই তিনটের সময় সাড়ে তিনটের মধ্যে চলে যাই.

এখন বা~ বাবার business ই সামলাবে নাকি কিছু করার ইচ্ছে আছে? job বা নিজের buisness. বাবার বলছে তো নিজেরই তবু নিজের. যেটা মানে নিজের টাকা দিয়ে করা সেটা বলছি আর কি. নিজের যেটা ইচ্ছে করা. job এর ই~ ইচ্ছে তো সবারই আছে, but কথা হচ্ছে কি বলতো job এর ইচ্ছা আমার নেই. আমার job আর ভালো লাগে না. job করে করে job মানে এই এক বছরের যে দুটো তিনটে job করে আমার job এর প্রতি ঘৃণা চলে এসছে. আমার এখন মানে লোকের under এ করার ইচ্ছে নেই তাই তো? আমার আর ইচ্ছে নেই, আরে যে কোনো job তুই telecalling বল, তুই back office staff বল. first এ তো আমি back office এর staff কাজ করতাম. তারপর অ্যাঁ তো অ্যাঁ তারপর আমি content writer হিসেবে কাজ করতাম, তারপর মাঝখানে একটা sales র কাজে ঢুকেছিলাম. সবকিছুই ভালো না marketing department. এসব ভালো না. সব কিছুতে তো সবাই সবার নিজের business টা~ মানে এই যে অফিসগুলো চলছে না, basically এরাও এদের business এ চলছে. দেখবি তুই অ্যাঁ insurance কোম্পানি গুলোতে ঢোক দেখবি বলবে কি তুমি পাঁচ লাখ টাকার insurance করিয়ে দাও, এই পঞ্চাশ লাখ টাকার insure~

target ছাড়া তো কোন কাজ হবে না ওই minimum একটা target ওরা দেবেই যে ওইটা না করতে পারলে কোন টাকা নেই. সেটাই তো সব জায়গাতেই তাই. ecopark বল তোর হচ্ছে nicopark বল, যেকোনো এমনি tress গুলোতেও সবই business না হলে দাঁড়িয়ে থাকতো না. আমার এটা খুব ইচ্ছা আছে একটা business দেওয়ার. আমি চাইছি এমন একটা business যেখানে সবাইকে নিয়ে কাজ করতে পারবো. সেই business এর under এ ধর. আ তোকে রাখলাম তোর মাকে রাখলাম. বাকিরা অন্য~ অন্যান্য যারা যারা আছো তাদেরকে মোটামুটি

কারণ আমার মা তো ওই ব্যাপারেই knowledge আছে. আমার মা নিজেই করছে.

হ্যাঁ আমার তো সেরমই ইচ্ছা. একটা বড় ক~ সরো একটা business করবো. সেখানে তরা সব employee থাকবি. তোরা কত~ কত salary পাস? পাঁচ হাজার টাকা দেবে সাত হাজার টা~ সাত হাজার টাকা হোক তাহলে কিন্তু সবাই interest পাবে না. হম. আমাদের ঘরে লোক এসছে দুধওলা, দুধ নিতে.

তোর আজকে school আছে? ও তোদের এখন ছুটি.

আবার ভাইপোটার পর হইতো এক তারিখ থেকে খুলতে পারে যা জানি এখন~.

ওই নভেম্বর এর পরবে ম~ middle না হই last এ.

না নাহঃ offline এবারে কোন online এর scene ই নেই online হলে তো ভালোই হতো. সেটা তো ঠিকই কথা. তুমি তো বেঁচে গেলে বলো, online এ পরীক্ষা দিয়ে পুরো graduation টা complete হয়ে গেল. হ্যা রে, কেন আমি last এর টা offline দিলাম না. আমি তো দুটো offline ডি~ ও বাবাঃ আমি তো জানি না আমি তো জানি যে online এ দিয়ে গেছো সবকিছুই না না আমার last এর দু~ ফার্স্ট last এর টা আর প্রথমের টা offline ছিল. ও আর বলো. আর seat পরেছে তো বিদ্যাসাগর college এ, আমাদের college এই আমাদের seat পরেছে. ও ভালো কথা, তাহলে আর কি ওটা তো কোন tough ব্যাপার নয় নিজের college এ পড়েছে মানে.

আম~ আমি তো অন্য college এ পরি. ও ওটা তে just গেছিলাম. মানে বিদ্যাসাগর college টা চেনা জানা তো কোন college এ পড়তে যেন তুমি? ভুলে গেছি নামটা বলো একবার. আমি পড়তাম তোর হচ্ছে RBU. ও আর বলো তুই তো phone করেছিস আর বললে আর বলো বলছিস তুই কি জন্য phone করেছিস সেটা বল? এই কেমন আছো সেটা জানার জন্য, কি করছো এখন carear এর কি প্ল্যান ওই ওই একটুখানি আর কি অনেকদিন ধরে কথা হয় না. হঠাৎ ভাবলাম মনে পড়লো করে ফেললাম আর কি. দু second hold কর আমার একটা phone এসছে আমার অন্য phone এ হ্যাঁ. hello. হ্যাঁ. হ্যাঁ ঠিক আছে. আমি পরে phone করবো. হ্যাঁ. হম . হ্যাঁ বল বলো বলো তুমি তোমার business planning নিয়ে বলছিলে না, শুনি পুরো. হম business plan বলতে গেলে তোর মা তো বুটিক দিয়েছে. আমার মা~ বাবার তো একটা শাড়ির জায়গা, অ্যাঁ শাড়ির shop সেই শাড়ির shop এ মোটামুটি সব শাড়ির collection আছে. আমার ইচ্ছা যে শাড়িগুলোর সাথে সাথে যেমন এখনকার দিনে কি হয় অ্যাঁ তোর হচ্ছে অ্যাঁ মানে অন~ অ্যাঁ তুই যদি ওতে যাস কেয়া শেঠ. তারপর হচ্ছে আদি মোহিনী মোহন ওখানে তো তুই সি~ আগে ওরা না প্রথমে শাড়ি তো বিক্রি করতো, কেয়া শেঠ তো আগে product বিক্রি করতো, cosmetics এই মুখে sunscreen, এই cream, ওই cream.

পরম্পরার মত. তারপর তো এখন কেয়া শেঠ এর একটা exclusive অ্যাঁ মানে

শাড়ি হয়ে গেছে পাঞ্জাবি হয়ে গেছে, ছোটদের জামা কাপড় সব পাওয়া যায় কিন~

হ্যাঁ. এবার কেয়া শেঠ প্রথমে কি করেছিলে বলতো কেয়া শেঠ প্রথমে করেছিল যখন অ্যাঁ product করত মানে এই করতে করতে শাড়ি তুলেছিল. শাড়ী তুলতে তুলতে ওরা কি করেছিল শাড়ির সাথে সাথে ওরা শাড়ির সাথে jewellery তুলেছিল, সিটি গোল্ড এর. সিটি গোল্ড এর stone এর এই type এর jewellery তে গেছে jewellery তুলেছিল. ওরা অ্যাঁ আঁ মানে কি বলতো, তুই যখন শাড়িটা পরবি তো ওর সাথে যে set মানে set করাই থাকে হম হম. ওর সাথে ওর সাথে যে সেট এই সেট করা অ্যাঁ jewellery পাওয়া যেত. এবার তো কেউ ওটাও ওরা ওটা ওটা ওটা ওরা অ্যাড করে দিত যে

একটা সাথে সাথে কানের দুল earring আর একটা গলার হাড় এরম free মানুষেরা interested হতো,

দেখবি notice করবি তার কানের দুলও নেই কিছু নেই. এবার ওর কেয়া শেঠ এর ওখানে কানের দুল টুল পরিয়ে দিত.

বিয়ের ওড়না তুললো তারপর আস্তে আস্তে ওরা পাঞ্জাবিতে ছেলেদের collection ধরলো, শুধু মেয়েরাই সেই পাবে ছেলেদের collection এ তুলল. তারপর ছেলেদের collection হয়ে যাওয়ার পর তারপর বাচ্চাদের তুলেছে, এখন বয়স্কদের তুলেছে. সব রকমই রেখেছে, এখন তোরা সোনার item ও তুলেছে. সোনাও পাওয়া যায়. প্রচুর টাকা এদের. হ্যাঁ অবশ্যই. কেয়া শেঠ কেয়া শেঠ হচ্ছে সব sponsor করে ও তো টাকা থাকবে.

owner কে একটা মহিলা? আমার~ আমার সব থেকে ভালো লাগে কি বলতো ওইটা তোর হচ্ছে এই অ্যাঁ তোর আদি মোহিনী মোহন ও~ ওসব উল্টোপাল্টা দিকে যায়নি ও শাড়ির ব্যবসা করতো শাড়ির ব্যবসাই করছে তার সাথে সাথে ওই jewellery গুলো add করেছে. না আমার একবার ইচ্ছা আছে কি কেয়া শেঠ থেকে একটা exclusive লেহেঙ্গা নেওয়ার এবার দেখা যাক.

কেয়া শেঠ থেকে নেওয়ার ইচ্ছে ছিল. তারপর আর কেয়া শেঠ থেকে নেয়নি. এবার মানে ওর বিয়ের শাড়ি টা ইচ্ছে ছিল ওর কেয়া শেঠ থেকে নেবে, এবার আমরা ভেবেছিলাম আমাদের একটা ছোটখাটো দ~ মানে কোনো কোনো স~ একটা mall থেক~ কোনো একটা দোকান থেকে ও হয়তো আর বিয়ের বেনারসী মানে reception এর বেনারসী তারপর আমরা বললাম যে ঠিক আছে নেবো তার আগে চলো একবার ঢুকি ওতে ওর নাম কি বলো তো, কি যেন?

এবার আদি মোহিনী মোহন এ ঢোকার পর লজ্জা লাগছে বেরিয়ে আসতে না কিনে নিয়ে ঠিক আছে তখন কি করলাম বলতো অ্যাঁ ওই করলাম আমরা ওখানথেকে কিনে নিলাম, আদি মোহিনী মোহন থেকে reception. ওই সব জায়গায় ঢুকলে তো কিনতেই হবে না হলে একটা লজ্জা না.

shopping mall নয় যে দেখে চলে আসলাম. হম আমাদের দোকানে তেমন বি~ বেনারসী ওরম তখন অতো collection ছিল না, শুধু তার জন্যই আমরা গেছিলাম ওখানে বেনারসি কিনতে. আচ্ছা তাহলে এখন কি করার ইচ্ছা আছে ওরকমই করার ইচ্ছা আছে আদি মোহিনী মোহন এর মত. হ্যাঁ আমার তো খুব ইচ্ছা. আমার শাড়ির দোকান হলেই আমি ওরকম করব আমি jewellery item তুলব jewellery item তুললে মানুষ কে just একটা অফার দেব. তুই যখন শাড়িটা কিনলি শাড়িটা কেনার পর বলব যে দিদি আপনি এর সাথে এই earring টা পড়তে পারেন, ভালো লাগবে.

হ্যা রাখব ওদের দামটা বেশি হলে কি হবে ওদের number one quality শাড়িগুলো. হম number one আমিও রাখার চেষ্টা করব. দূরে দূরে গিয়ে ইয়ে মালপত্র আনবো. তোর দাদুর হাটটা যদি থাকতো না তাহলে ভালো হতো. ও বাবা ওনার হাট নিজে ঝামেলা হলো, শেষ পর্যন্ত যে বিক্রি হয়েছে এটাই থাকলে ভালো হতো এটা এখনো বুঝতে পারছি, কিন্তু থাকলে ভালো কি হতে বলতো, লোকেরা নিয়ে নিচ্ছিল সেইতো দাদু বসতে পারছে না গিয়ে তার থেকে বিক্রি হয়ে গেছে ওটাই ভালো. কিন্তু বিক্রিটা হয়েছে loss এ

এটাই হচ্ছে কথা. পেয়েছে বয়স্ক মানুষ ঠকিয়ে দিয়েছে পুরো ঠিক আছে অনেক কথা হল ব্যবসা করতে~ তোর মা করছে এবার আস্তে আস্তে তুইও ঢুকে যাস আমিও আস্তে আস্তে plan আছে, ঠিকআছে.

আমার করার ইচ্ছে কিন্তু ওই headache.

থাকবে এমনিতেও আর ব্যবসা তেও কিন্তু আমার দেখি কি করি.

hospital দিয়ে কবে আসলে

এই শনিবার দিনকে এসছি তা ভর্তি হয়েছিলে কি হয়েছিল আর বলিস না এই গরমের জন্য না হঠাৎ করে দেখছি খুব শরীরটা কেমন দুর্বল লাগছিলো তা যাই হোক office বন্ধ ছিলো বাড়িতেই ছিলাম

হ্যা তা প্রথম এ দেখলাম ধর একশো এক একশো দুই এরকম হচ্ছিলো তখন আমি ভাবলাম যে ঠিক আছে দেখি একটু স্নান করি বা একটু fresh হই তখন যদি জ্বরটা কমে কিন্তু কি হলো বলত যত আসতে আসতে সময় যেতে শুরু করলো দেখছি একশো তিন চার জ্বর উঠে যাচ্ছে তো একটা paracitemal খেলাম জানিস তো paracitemal six fifty টা খেলাম কিন্তু খেয়েও কোনো কাজ হচ্ছিল না যথারীতি জ্বর জ্বরের মতনই রয়েছে

জলপট্টি দিয়েছি মাথায় জল দিয়ে ভালো করে ধুয়েছি কিন্তু কিছুতেই জ্বর টা নামছিল না বুঝতেই পারছিলাম না কেনকিরকম ভাবে হয়ে গেল হঠাৎ করে

খুবই কমে গেল normally আমার pressure বেশিই থাকে ওই জ্বরের থেকেই মনে হয় pressure টাও fall করে গেলো তার আগে তো দুদিন ধরে খাওয়া দাওয়া ও ঠিক করে করতে পারছিলাম না খুব কম খেতে পারছিলাম খেতেও ঠিক মতন পারছিলাম না হতে পারে খাওয়া দাওয়া ঠিক করে করিনি দেখেই pressure টা fall করতে পারে বুঝতে পারছিলাম না জানিস না নিজের পায়ে দাড়াতে পর্যন্ত পারছিলাম না এত যে শরীরটা খারাপ হয়ে যাবে আমি বুঝতেই পারিনি তা কোন hospital এ ছিলে এই আমাদের বাঘাযতীন এর ঐখানে একটা IDS hospital এমনি কি গরম এ বলতে doctor কি বলল লু থেকে এখন তো মানে এত এবছর গরম পড়েছে লু এর জন্য হতে পারে এরকম জ্বরটর তো সবারই হচ্ছে আমাদের এখানেও তো একটা বাচ্ছার হয়েছে তো তোমার তো যা যা তুমি বললে সবেতো ওটাই মনে হচ্ছে যে লু লেগেই হয়ত হয়েছে হ্যা রে হ্যা লু থেকেই হয়েছে ডাক্তার বলছিল যে এখন এমনিতে এই যে আমাদের hit wave একটা চলছিল না তাতে ধর প্রচন্ড পরিমানে সবারই শরীরটা খারাপ হচ্ছিলো সেই জায়গা থেকে আমাকে ডাক্তার বারবার জিজ্ঞাসা করছিল যে জলটা কি পরিমান খানজলটা ঠিকঠাক মতো খেতেন কিনা কিন্তু হয়েছে কি বল তো ব্যাপারটা যে জল তো খাচ্ছি কিন্তু ওই একটা ব্যাপার থাকে না বাইরে যেহেতু রয়েছি তো bathroom এ যাওয়ার ভয়ে জল টা একটু কম পরিমান হয়ত খাওয়া হয়ে গেছে ওটাই ভুল হয়ে গেছে জল টা একটুখানি তুমি তো কাজ বাজ কর জলটা একটু পরিমান মত বেশি পরিমানে একটু নিয়ে বেরোবে কারণ বলা তো যায় না সবজায়গায় জল তো মানে

মাথা ব্যথা তারপর তোমার আসতে আসতে তোমার toilet টাও দেখবে তোমার পাবে না তারপর শরীরে যে dehydration এই যে বলছ যে তোমার গরম থেকে হয়েছে এই জিনিসটা এটা অতিরিক্ত গরমের জন্য হচ্ছে আর হচ্ছে জল কম খাওয়ার জন্য অনেকেই আছে তোমার মতো যারা বাইরে বেরিয়ে ওই আমাকে washroom এ যেতে হবে বলে ওই ভয়ে জল কম খায় কিন্তু সেটা একদমই করা উচিত না আরে তার থেকে আবার কি হয়েছিল জানিস না আমার নিশ্বাসেরও কষ্ট হচ্ছিলো হঠাৎ করে কেমন একটা নিশ্বাসের ঘাটতি তাই মনে হচ্ছিলো যে কারণে আমাকে hospitalized হতে হলো এখন তো মানে সবারই ঘরে ঘরে এরকম জ্বর সর্দি এই হচ্ছে আর এই লু এর জন্য এই same জিনিস হচ্ছে হ্যা হ্যা হ্যা শুনছিলাম তোমার নাকি Covid ও তো হয়েছিল আর এখন তো Covid হচ্ছে এখনো তো খবরে শুনছি যে Covid টভিদ হচ্ছে তো শরীরের দিকে একটু খেয়াল রাখো health টা যদি তোমার ঠিকঠাক থাকে তাহলে চলাফেরা করতে তোমার অসুবিধা হবে না নাহলে রাস্তা নাহলে খুব সমস্যা হয়ে যাবে হ্যা রে এই ধর যে কদিন শরীর খারাপ হল এটার জন্য তো আমার কাজ বাজের ক্ষেত্রেও আমার অনেক ক্ষতি হয়ে গেল আমি ঠিক ঠাক মতো খাওয়া দাওয়া করতে পারি নি তারপর তুই তো জানিস আমার একটা ছোট মেয়ে আছে ওর দিকেও আমি ঠিক ঠাক মতো নজর দিতে পারি নি জানিস তো এতটাই শরীরটা বাচ্ছাদের শরীর খারাপ হচ্ছে ছয় সাত বছরের বাচ্ছাদেরও এইজন্য আমি যতটা চেষ্টা করি জানিস না তুই নিজেকে নিজের শরীর ঠান্ডা রাখার জন্য ডাক্তার আমাকে বার বার বলেছে বলেছে বারবার করে যেন আমি জল খাই বেশি করে যেন আমি স্নান করি কারণ কি বলত আমাদের শরীর যে এই গরমে hit হয়ে যাচ্ছে এই কারণে আমাদের যত ভালো ভাবে আমরা স্নান টা করতে পারব শরীর থেকে hit টা নেমে যাবে

ডাক্তার বলেছে ঠান্ডা জিনিস খাওয়ার চেষ্টা করবে ঠান্ডা বলতে কিন্তু আবার তুমি fridge র জল বা ঠান্ডা কিছু না একটু খাবার দাবারও